এবং দেখা যাচ্ছে কিছু লোকজন এবং দেখা যাচ্ছে কিছু বাইক এবং দেখা যাচ্ছে কিছু সবুজ গাছপালা এবং খুবই সুন্দর একটি বাড়ি ।

যেখানে দেখা যাচ্ছে বাসের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে বাসের পিছনে কিছু সবুজ বড় বড় গাছপালা এবং দেখা যাচ্ছে লোকটি চলে যাচ্ছে।

এবং এটি জিওর বোর্ড ঝুলছে এবং দেখা যাচ্ছে কিছু বাস এবং দেখা যাচ্ছে একটি লোগো এবং দেখা যাচ্ছে কিছু কাচের জানলা দরজা।